তিনটে কোথায় আছে? নেই! একদম নেই আমাদের রাজ্যে? না থাকলে তো হতো, এখন আমাদের রাজ্যটা east এ রয়েছে Bangladesh। এটা একটা international border, এক second

পশ্চিমে রয়েছে এতগুলো রাজ্য আমাদের প্রতিবেশী, international border with Nepal। হুম বুঝতে পারছি। international border with Nepal এবং south এ রয়েছে sea।

তো এতকিছু এই geographical variety রয়েছে, তাছাড়া পশ্চিমবঙ্গে জলের অভাব কেউ বলবে না, খরা হয় না তেমন।

নদীমাতৃক দেশ পশ্চিমবঙ্গ। ফসলের অভাব নেই, জঙ্গল আছে, খনিজ প~ পদার্থ রয়েছে। সবকিছু থাকতেও তাহলে কেন লোকে কাজ পাচ্ছে না? এখানে তো অন্য জায়গার লোক আসা উচিত। যে ভাই আমার দেশে আমি কাজ পাচ্ছি না, আমাকে কাজ দাও। না এর মূলে তুমি কি মনে করো! politics ই দায়ী? মানে মানে politics করে আস্তে আস্তে আস্তে আস্তে বাংলার work culture কে বা কাজের ক্ষেত্রটাকে নষ্ট করে দেওয়া হয়েছে? মানে তোমরা যারা শিক্ষিত বা আমরা আমরা যারা শিক্ষিত যুবসমাজ আছি আজ যারা ধর্নায় বসছি বা এই যে বিষয়টা তোমার কী মনে হয় যে এর জন্য অনেকাংশে দায়ী মানে politics, এটা তোমার মনে হয়? আমি আমাকে দেওয়া কাজটা dutifully complete করতে পারি।

কিন্তু, সরকারি policy decide করবে আমার কোন কাজটা legal কোনটা illegal।

আমি আমার কাজটা properly করতে পারি, কিন্তু political party বা government decide করবে যে আমার কাজটা কতটা মানে কতটা নয়।

তো সেই decision গুলো তো সরকারকেই নিতে হবে না, তো obviously politics চলে আসছে। উম বুঝলাম, মানে ওই এ পোড়া দেশে আছে আর কী রাজনীতি ছাড়া এরকম হয়ে যাচ্ছে বলো তাইনা?

ছ'শো দিন cross মানে তিনশো পঁয়ষট্টি প্রায় দু'বছর

দু'বছর তারমানে এই দু'বছর তোমরা school এ পড়াতে ঠিকঠাক যদি সবকিছু ঠিকঠাক হতো তাই না? আমরা যদি পড়াতাম ঠিক করে তাহলে তো এই umbrella গান বেরোতো না। হুম বুঝতে পেরেছি, মানে মানে এই দুবছর তোমরা রোদ জল ঝড় এটার জায়গায় আজকে তোমাদের school এ school এ ছাত্রছাত্রী তৈরী করার কথা ছিল।

আচ্ছা তালে এইযে এতো ছাত্রছাত্রী মানে অ্যাঁ যারা বেকার শিক্ষিত, যারা ধর্নামঞ্চে বসে তারা চাকরি করছে না এদিকে teacher রা retire করছে, তালে চাক মানে school গুলো চালাচ্ছে কারা? মানে সেখানেও কি মানে তাহলে কি শুধু মানে নেতারাই তাদের নিজেদের পছন্দের লোক পাঠিয়ে দিচ্ছে school এ চাকরি করার জন্য! তারাই কি চালাচ্ছে school গুলো? আচ্ছা অ্যাঁ প্রথম কথা বলে নিই শিক্ষা কিন্তু মানুষের মৌলিক অধিকার একটি গণতান্ত্রিক দেশে ঠিক তো?

এবারে একজন মানুষ বেছে জন্মায় না যে কার ঘরে জন্মাবে।

হুম তাকে জন্মাতে হয়। ক্ষেত্রবিশেষে ধনীর ঘরে, যারা খুব ভাগ্যশালী তারা সেখানে জন্মায়, বেশিরভাগ মানুষ দরিদ্রের ঘরে জন্মায়। তাহলে মৌলিক শিক্ষাটা তার মা বাবা নাই দিতে পারে তার দারিদ্রতার কারণে।

তো সেখানে কে এই জায়গাটা take up করুক সরকার। সরকার যদি এখন school গুলোয় teacher না রাখে naturally school গুলো চলবে না। school গুলো চলবে না তো মানুষ অশিক্ষিত বেরোবে পরবর্তী প্রজন্ম।

এবারে সেখানে দেখা যাচ্ছে যে সরকারি school একটা চলছে না, মানে teacher হয়তো নেই। তো student গিয়ে কি করবে?

তো সেখানে তো বাবা মা কোনোমতে বাচ্চাটাকে পাঠিয়ে দিচ্ছে কোনো private school এ। যেটা খরচ সাপেক্ষ এবং private school গুলো তো আর মানে দাতব্য কারণে কাজটা করছে

দেখ একটা private school এ আমি বলছি, একটা private school এ মোটামুটি লাখ খানেক টাকা খরচা একটা বাচ্চার পিছনে এক বছরে। সেটা তো আমাদের পশ্চিমবঙ্গে যেরকম অর্থনীতি সেটা তো সম্ভব না সব বাবা মার পক্ষে। যে বাবা কুড়ি হাজার টাকা রোজগার করে ধরো একটা কোথাও একটা ছোট্ট কাজ করে উম দোকানে বা কোথাও একটা বইয়ের ব্যবসা আছে যার তার পক্ষে তো সম্ভব নয়, তার ছেলে বা মেয়েটাকে ওই লাখ লাখ টাকা দিয়ে মানে খরচা করে পাঠানো আর কী। তাই না?

উম বুঝলাম, বিষয়টা মানে এতো খুব মানে জটিল ব্যাপার আর কী । আর তোমরা যে ধর্না দিচ্ছ তো তোমাদের ধর্নার ফলে তো শুনছি মানে প্রচুর লোকের চাকরি বাকরিও গেছে, তো তাও সংখ্যাটা কত হবে মোটামুটি? ধর্নার ফলে না, court এ case চলছে court এবারে investigating agency গুলোকে লাগিয়ে দেখছে যে কারা বেআইনিভাবে অর্থাৎ সুপারিশের কারণে বা ঘুষের কারণে চাকরি বাকরি পেয়েছে।

যাদের পেয়েছে ওদেরকে ইয়ে করছে, অ্যাঁ অ্যাঁ ম্যা identify করছে এবং তাদেরকে বার করছে।

এই মুহূর্তে সংখ্যাটা আমার মনে নেই কিন্তু ভালোই খুব খারাপ না,

তা সেই জায়গাগুলো তোমাদের তো appointment পাওয়া উচিত। মানে আমি বলতে চাইছি যে teacher গুলো বেরিয়ে যাচ্ছে তারমানে সেই জায়গাগুলো তো ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে তো আরো teacher কমে যাচ্ছে। মানে এতদিন তাও অং বং চং যাও পড়ানো হচ্ছিলো

লাভ কি হচ্ছে?

হুম বুঝলাম, মোনালিসা দির কথা বলো, তোমার সঙ্গে তো বিয়ে হওয়ার কথা ছিল। ও বিয়ে করে নিয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কত ঘর ভাঙছে তারও ইয়ত্তা নেই, মানে এই তৃণমূল সরকারটা তাইনা মানে।

সেই ছেলেটা syndicate করতো।

syndicate করতো একটা time এ রোজগার করেছিল, তারপরে syndicate কারণেই সে মারা যায়।

আমি জানিনা খুন কিনা কিন্তু মারা যায় কম বয়সে, একটা accident এ মারা গেছিলো। আমি যা ধারণা করছি বা ওর মা যেটা বলছে ও খুনই হয়েছে। বাবা মার একমাত্র ছেলে। মায়ের ক গাছা চুড়ি ছিল, ওই রেখে উম অ্যাঁ ইয়ে করে কী বলে একটা ব্যবসা শুরু করে ইট বালি supply এর।

ধীরে ধীরে promoter হয়ে যায়, ভালোই পয়সাকড়ি কামায়। তুই যেই মেয়েটির কথা বলছিলি ওর সঙ্গে এর বিয়ে হয়, ছেলেটার। কী অবস্থা ভাবো! যেই মেয়েটির কথা এক্ষনি তুই বললি সেই মেয়েটির সঙ্গে বিয়ে হয়। তো ভালোই সব চলছিল, একটি বাচ্চাও হয়। তারপরে ছেলেটির অপঘাতে মৃত্যু হয়। যখন মারা যায় তখন দেখা যায় যে বাইরের থেকে যাই থাক ভেতরে কিন্তু কিছুই নেই খোকলা। মানে বৌয়ের নামে মায়ের নামে কিছু রাখতে পারেনি, এমনকি মায়ের ওই ছ'গাছা না আট গাছা চুড়ি ছিল যেটা সোনার সেটাও return নিতে পারেনি। খুব ধুমধাম করে বিয়ে করেছে। এদিক ওদিক ধারাবাকি ছিল। ওর যে project গুলো আছে ওতে নাকি ওর নাম নেই, ওর স্ত্রী যেটা বললো। তখন পেট চালানোর জন্য ওর স্ত্রী একটু নাচ গান করে। নাচতো আগেও ভালো, এখন অ্যাঁ commercially নাচে। ওর ও ভালো রোজগার, মানে ওর স্ত্রী এর।

রাত আড়াইটে তিনটেয় ফেরে, বাচ্চাটাকে ওর মা সামলায়। অ্যাঁ সবাই বলে যে শেষে তোমার ছেলের বৌ তোমাকে খাওয়াচ্ছে! কী থেকে খাওয়াচ্ছে জানো? কথা বলে না কাঁদে। বুঝেছি, মানে একটা সংসার পুরো ধ্বংস হয়ে গেলো, যাক গে তো উম আমি চাইবো যে তোমাদের মানে এই যে আমাদের এই politics হচ্ছে এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে বা শিক্ষিত বেকারদের future নিয়ে যে politics হচ্ছে এটা বন্ধ হোক। খুব তাড়াতাড়ি তোমরা মানে যারা ধর্না দিচ্ছ প্রত্যেকেই যেনো অ্যাঁ চাকরি পেয়ে যায় বা যারা, যারা বেনিয়ম করে চাকরিতে ঢুকেছে প্রত্যেকের যেন চাকরি যায়। আমি তো শুধু এটাই বলবো কারণ আমিতো মানে আমিও একসময় তোমার মতোই ভাবতাম teacher হবো। তো কিন্তু যাইহোক তারপরের দিকে এইসমস্ত দেখে-টেখে আমি decision বদলাই এবং আমাকে decision বদলাতে তোমরাই সাহায্য করেছো। মানে এই যে corruption, এই দিনের পর দিন এই সমস্ত দেখে দেখে আমি না teacher হওয়ার ইচ্ছাটাই আমার চলে যায়। সেইজন্য আমি UPSC preparation শুরু করেছিলাম, যেটা আমি তোমাকে বলছিলাম আরকি। তো দেখা যাক আমিও কতদূর কী করতে পারি। তোমরাও তোমাদের অ্যাঁ ধর্না চালিয়ে যাও, আমি চাই তোমরা তোমাদের অধিকার ফিরে পাও, আর কী বলবো বলো। আমার এক সাংবাদিক বন্ধু আছে।

সে বলছিলো যে একটা serial এর channel যা না ad পায় তারথেকে news channel বেশি ad পায়।

তো আমি বললাম যে কেন? বললো যে তার কারণ news গুলো এখন বেশি মুখরোচক। উম বুঝতে পেরেছি। মানে অ~ অদ্ভুত হলেও সত্যি যে এই পার্থ চ্যাটার্জির বাড়ির থেকে তো সারারাত ধরে মানে অর্পিতা মুখার্জ্জীর বাড়ির থেকে তো সারারাত ধরে টাকা উদ্ধার হয়েছিল।

public কিন্তু মানে ভোটগণনার মতো নোট গণনা দেখতে জেগেছিলো।

ঠিকাছে আমি আজকে আপনাদের সঙ্গে এখানে কথায় এসছি আমি আজকে একটা topic এর উপরে বলতে চাই যার নাম হল বন্ধুত্ব

আ আমি একটা এমনি group থেকে আসিনা যেখানে আমাদের সব ধরনের আমার আমাদের বয়সী অনেক বন্ধু বান্ধব আছে যেখানে আমরা সবাই মিলে একসাথে একটা সপ্তাহে যখন কাজ বাজ করার পর একটা time spend করি আমরা

একটা ছোলো খেলাধুলার মাধ্যমে অথবা কোথাও আড্ডার মাধ্যমে তা আমি নিজের বন্ধুত্বর মধ্যে এক group -এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছি কি তারা খুবই মানে time spend করতে ভালোবাসে আর তারা একে অপরকে খুব মান সন্মান করে অথবা ওদের কিছু problem হলে ওরা কিন্তু সবসময় ওদের পাশে থাকে

এর মধ্যে সবথেকে একটা ভালো বন্ধু আছে যেটা ওর নাম হল আমার যার নাম হল রাহুল

রাহুল বলে আমার একটা বন্ধু আছে যে আমার সব problem -এ আমার কাজে আসে যখনই আমার ওকে দরকার পরে আমি ওকে মানে inform করি আমি এই problem -এ আছি অথবা অন্য বন্ধুকে আমি যন inform করি তারা কিন্তু আমাদের help করে অথবা যখন ওরাও problem -এ থাকে আমি ও ওদের help করি

তো একদিন কি হয়েছে আমার একটা friend খুব বিপদে পড়ে গেছিল ঠিকাছে

আমি ব্যাপারটা জানতাম না পরে আমি জানতে পারি কি ওর একটা খুবই মানে আহারৎ আঘাত লেগেছে একটা যেটা আমার শুনে খুবই খারাপ লাগলো

আমি পরের দিনই তার বাড়িতে গেলাম তার সঙ্গে কথা বললাম সে খুবই depressed ছিল কিন্তু তাও আমি ওকে একটা motivate করলাম কি ভাই এরম জীবনে হতে থাকে

তা আমাদের জীবনে কোনো দিন কখনো খারাপ দিন আসলে আমরা তাকে অনুসরণ করে সামনে এগিয়ে যাই না আমাদের তাকে ভুলতে হয় আর একটা fresh start করতে হয়

তা আমাদের group -এ যারা বন্ধু বান্ধব আছে তাদের সবথেকে প্রথম কথা কোন নেশা ভান ই নেই তারা খুবই ভালো ছেলে আর তারা সবসময় প্রস্তুত হয় একে অপরের পাশে সবসময় দাড়াতে

আমরা last year একটা trip করেছিলাম যেটার নাম হলো দীঘা

তো সেখানে আমরা সব বন্ধু বান্ধব মিলে আমরা গেছিলাম সেখানে আমরা দু তিন দিন আনন্দ করলাম খুব memorable time spend করলাম

আর আমরা খুব ঘুর ঘুরতে এমনিতে আমাদের group খুব ভালোবাসে এখন আমাদের একটা নতুন plan হচ্ছে কিন্তু unfortunately কোনো মাধ্যমে দেখতে গিয়ে কিছু একটা problem হচ্ছে যেটা আমাদের এখনো plan ওটা পুরো complete হয় নি কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি এ ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আর আমরা এটাকে successfully করবো

তা আমি খুবই কৃতজ্ঞ ভগবানের কাছে কে আমার এমনি বন্ধু বান্ধবের group হয়েছে আর তাদেরকে আমি খুব ভালোবাসি আর তারাও আমাকে খুব ভালোবাসে আর আশা করি আমাদের বন্ধুত্ব in future খুব ভালো থাকুক

আর আমি একটা আরেকটা topic - এর ওপর বলতে চাই যেটা হলো sports

এখন আপনি বুঝতে পারবেন কী ইন্ডিয়ারটা ইন্ডিয়ার এখন এমনি অবস্থা হয়ে গেছে semi final গিয়ে ও ইন্ডিয়া জিততে পারলোনা

ইন্ডিয়া semi final এ গিয়ে জিততে পারলোনা তার মানে এটা নয় কি আমি নিজের দের player team -এর দোষ দিব

ওরা নিজের থ্রো পুরো try করলো কিন্তু কোনো মাধ্যমে গিয়ে ওরা হতে পারলোনা সেটাতে খুব খেলার মধ্যে হার জিত সবসময় থেক থেকেই থাকে কাউকে blame করলে কিছু হয়ে যাবে না

আমরা এ সময়ে সে সবসময় চেষ্টা করবো কি আমাদের team কে support করে কেন কী তালে ওরা support feel করে তালে নিশ্চয়ই ওরা next time খুব ভালো performance করবে আর খুব ভালো ভাবে ওটাকে দেখে প্রমাণ করে ও দেবে

আমি সবসময় নিজের team ইন্ডিয়াকে এটাই বলতে চাইবো এই মাধ্যমে কি ওরা কখনো de-motivate feel না করুক আর নিজের কাজটা ভালো করে করুক হ্যা এবার কিছু মুহুর্তের দিগ থেকে দেখতে গেলে অনেক new new generation আছে তাদেরকে কিন্তু chance দেওয়া খুবই উচিত

হে না আর রাদার ওদেরকে chance দেওয়া হয় তালে আমি ভাবি কি ইন্ডিয়ার এখন যে পরিস্থিতি আছে সেটার থেকে অনেক ভালো পরিস্থিতিতে ইন্ডিয়া নিজেদেরকে দেখতে পারবে আগামী কালে

আর তার পাশাপাশি এখন FIFA World Cup চলছে যেটা কাত্তার এ হচ্ছে এখন আপ আমার সবথেকে প্রীয় team হলো পর্টুগাল পর্টুগাল কিছুদিন আগে কৃষ্টিয়াগো রোনাল্ড goal করলেন ওনার goal টাই একটা মানে ইতিহাসের মতন

কি উনি কীভাবে নিজের fitness নিজের প্রত্যেকটি goal -এর উপরে কাজ করে আর ওনার যে কটি goal উনি এখন অবধি করেছেন খুবই নির্দিষ্ট আর ওটা সঠিক

যে ভাবে নিজের উনি title achieve করছেন আমার মনে হয় কি ওনার মতন best player আর কেউ আছে

আর তার পাশাপাশি আমি কৃষ্ট এ লিয়ানো ম্যাসিকেও ভুলতে পারিনা কেন কি উনিতো ফুটবলের ভগবান আর্জেন্টিনার through দিয়ে খেলছেন

আর এ বছর ওনার নেইমার আর কৃষ্টিয়ানোদের অনেক যারা পূরোনো পূরোনো player তাদের last world cup তা আমি সবসময় ওদেরকে best of luck বলতে চাইবো

আর ওনারা যে ভাবে নিজের team কে আগের উৎসাহন করেছেন এখন নিজের contribution দিয়ে যাচ্ছেন ভবিষ্যতে ওটা আরও ভালো হবে as a coach ও ওনারা join করতে পারেন আমি সবসময় এটা ভগবানের কাছে চাইবো কি ওনাদের শশট শরীরটা ভালো থাকুক উনি নিজের team -এর through ভালো খেলুন আর নিজের নামটাকে আরও বিশ্বে জুড়ে পাঠাতে থাকুক

আর তার পাশাপাশি আমি ভগবানের কাছে এটাই কৃতজ্ঞ করবো ভগবান কি আমাদের এই দুর্দিন দিয়ে ভগবান covid -এর দিগ দিয়ে ভগবান অনেক সাহায্য করলেন ওখান থেকে আমরা বেড়িয়ে এসছি

আশা করি সবার জীবনটা সবার সাসঠটা খুব ভালো থাকুক সবাই নিজের life -এ খুব ভালো achieve করুক যা যা যার problem হয়েছে যারা নিজের আত্মীয়দের দেখতে পাননি মারা গেছেন তারা খুবই এখন problem আছেন কিন্তু কী করবেন এটা একটা জীবনের part

এখান থেকে বেরোতে হবে আর নিজেকে আগিয়ে নিয়ে যেতে হবে আর নিজের targets গুলোকে achieve করতে হবে ধন্যবাদ

এই তো বসে আছি। তুই বল কী করছিস? এই তো রে আমিও বসে আছ। বল তোর খোঁজ খবর গুলো কি? খোঁজ খবর র কি বলবো, এই corona তে বেরোতে পারছিনা বাড়ি থেকে রে। তাই, এখন যা হয়েছে না অবস্থা, তোকে বলার একদম বাইরে রে। একদম ঠিকই বলেছিস। corona তে আর কি বলবো আজকাল বাইরে তে ঠিক মতো বেরোতে ও পারছিনা, না খেয়ে মারা হবে মানুষ এগুলোর জন্য। তাই তো সব দিকে একটা করে problem রয়ে গেছে বুঝলি তো কারণ কি বলতো এখন কার যে অবস্থা গুলো হয়েছে না, police একেবারে ডান্ডা নিয়ে ছুটছে যার পিছনে তাকে এমন মারা মারছে কি আর বলবোরে তোকে মানে মানে তুই মানে মার খেয়েছিলিস নাকি? না মানে আমি মার খাইনি তবে, আ খবরে যা দেখতে পারছি এবং চোখে যা দেখতে পারছি সেগুলো তো বললেই না না, তাই আর কি সবাই ক বলছি। ঠিকই বলেছিস কিন্তু কি করবি বল? যাইহোক তুই কি করছিস আজ কাল?

সেটাই সেটাই তুই একটা কথা ভাব, যদি ঠিক থাকে মতো আগে সব্জিটা যদি না আসে বাড়িতে রান্না কিভাবে হবে? তাই না? তো সেটাই হয়েছে যে সমস্য। সব্জি বাজারই তো খোলা নেই যে সব্জি নিয়ে আসবে। সরকার তো একদম এক সপ্তাহ বন্ধ করে দিয়েছে। কি করবি বল এবার ! সেটাই, কি বলতো এখন, এখন একটুও বাবাকে বলবি, মাকে বলবি এবং ভাইকে বলবি mask ছাড়া যেন তারা ৫ minute ও বাড়ি থেকে না বার হয়। বুঝলি?